এখানে আমি একটি বাইক শো-রুম দেখতে পারছি।

এখানে আমি একটি ইয়ামাহা বাইক শোরুম দেখতে পারছি।

এখানে আমি একটি ব্যান পার্টি দেখতে পারছি।

অনেক মানুষজনও দেখা যাচ্ছে পাশে গাড়ি-ঘরাও রাখা আছে।

রাস্তার পাশে অনেক বড় বল বিল্ডিংও -ও রয়েছে।

ফুল দিয়ে খুব সুন্দর ভাবে বাড়িটি সাজানো আছে।